দূরের পাহাড়টি মেঘে ঢেকে গেছে।

সামনে কালো ও লাল রঙ্গের কিছু ব্যাগ সাজানো রয়েছে।

দুপাশে ছোট ছোট অনেক ঝাউ গাছ এবং নারকেল গাছ দেখা যাচ্ছে।

এটি আয়াত রেস্টুরেন্ট এখানে বিরিয়ানি পাওয়া যায়।

রাস্তার পাশে একটি টেবিল ও কিছু চেয়ার রাখা আছে এগুলো কাঠের তৈরি।

একটি কুকুর রাস্তা দিয়ে হাঁটছে সেখানে একটি বাইক রিপেয়ারিংয়ের দোকান রয়েছে সামনে কিছু বাইক আছে।

অনেক কাপড়ের পিস বাঁশের মধ্যে মোড়ানো আছে।

মাটিতে অনেক পাতা পড়ে রয়েছে একজন মানুষের হাতে একটি মোবাইল -ও রয়েছে।

এখানে সাদা লাল ও নীল রঙের কতগুলো বেলুন লাগানো আছে।

এটি একটি কেক -এর দোকান এর নাম মিওআমর।

কেক -গুলোর সামনে সবগুলিতে প্রাইস চার্ট লাগানো।

একটি কারেন্ট -এর মিটারও দেখা যাচ্ছে।

দোকানের ওপরে কিছু পোস্টার রয়েছে।